একটি ঘর দেখা যাচ্ছে এবং গেটটি অনেক সুন্দর দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে এবং উম উম ব্যাগ দেখা যাচ্ছে।

এখানে একটি ফার্মেসি দেখা যাচ্ছে এবং এ ফার্মেসির ভিতরে বিভিন্ন ধরনের জিনিস রাখা দেখা যাচ্ছে।

তার মইদ্যে হৈগে টপ কানপুল রয়েসে এবং জুমকা এবং অন্যান্য কালারের জুমকা দেখা যাচচে লাল কালারের।

এখানে একটি হোটেল দেখা যাচ্ছে এবং এই হোটেলের ভিতরে মানুষ করছেন দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে এবং রাস্তার মইধ্যে মানুষ উম মানুষ যাচ্ছেন দেখা যাচ্ছে।

সাইকেল দেখা যাচ্ছে অটো দেখা যাচ্ছে বাইক দেখা যাচ্ছে এবং বিল্ডিং দেখা যাচ্ছে।

এবং একটি কালো কাপড় দেখা যাচ্ছে এবং ল্যাখা এখানে লেখা দেখা যাচ্ছে ফিমেল জেনারেল ওয়ার্ড